ম-ম-ম মূর্তি দেখা যাচ্ছে পুরনো-ও এবং চারিপাশে গাছঅ-এ ঘেরা এবং একটি মাঠ রয়েছে মন্দিরের আগে দিয়ে খুবই বড়। এটিকে দেখতে--

এটি হলো একটি বড় পাহাড়। দেখা যাচ্ছে যে বড় বড় পাহাড়ের খাদি পড়ে আছে।